এরর্স এন্ড ডিবাগিং ইউজিং এক্লিপসে এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা সহজ জাভা প্রোগ্রাম লেখার সময় সম্ভবত এরর কি তা শিখতে যাচ্ছি এরর কিভাবে চিহ্নিত করে এবং এক্লিপসে ব্যবহার করে তা সংশোধন করে
এই টিউটোরিয়ালের জন্য আমরা উবুন্টু 1110 এবং এক্লিপসে 37 ব্যবহার করছি
এই টিউটোরিয়ালে এগোতে আপনার এক্লিপসে এ জাভা প্রোগ্রাম তৈরী এবং রান করা সম্পর্কে জানা আবশ্যক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
একটি সহজ জাভা প্রোগ্রাম এ সাধারণ এরর্স হল অনুপস্থিত সেমিকোলন ম্যাসেজের চারপাশে অনুপস্থিত ডবল উদ্ধৃতি ফাইল নেম এবং ক্লাস নেমের অসমানতা এবং ছোটো হাতের অক্ষরে প্রিন্ট স্টেটমেন্ট লেখা
আমরা একটি প্রোগ্রাম লিখব এবং তারপর প্রতিটি এরর করে দেখব যে এক্লিপসে এ কি হয়
এখানে এক্লিপসে ইদে রয়েছে এবং এই প্রকল্প হেলোভোর্ল্ড টিউটোরিয়ালের জন্য ব্যবহৃত হয়
আমরা প্রকল্পে একটি নতুন ক্লাস তৈরী করে তা ব্যবহার করব
নিউ তারপর ক্লাস
ক্লাস নামে এ এররফ্রি লিখুন এবং মেথড স্টাবস থেকে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন নির্বাচন করুন
প্যাকেজ এক্সপ্লোরের মিনিমাইজ করি
কমেন্ট মুছে ফেলুন এবং কয়েকটি এররে প্রিন্ট স্টেটমেন্ট যোগ করুন

এক্লিপসে এ যে লাইনে এরর আছে তা বাম মার্জিনে লাল ক্রস চিহ্ন দ্বারা নির্দেশিত হবে
এই ক্ষেত্রে systemoutপ্রিন্টলন লাইনে একটি এরর আছে তাই বামে একটি লাল ক্রস চিহ্ন দেখাচ্ছে
এররের তালিকা ক্রস মার্ক এর উপর মাউস নিয়ে গেলে প্রদর্শিত হয়
প্রথম প্রদর্শিত এরর হল সিনট্যাক্স এরর ইনসার্ট টো কমপ্লিট ব্লকস্টেটমেন্টস
এর কারণ হল প্রোগ্রামের প্রতিটি স্টেটমেন্ট সেমিকোলন দ্বারা শেষ করতে হবে
সুতরাং স্টেটমেন্টের শেষে সেমিকোলন লেখা যাক
Ctrl S দ্বারা ফাইল সংরক্ষণ করি
বিজ্ঞপ্তি যে আমরা যেই সেমিকোলন যোগ করে ফাইলটি সংরক্ষণ করি প্রথম এররটি চলে যায়
এখন শুধুমাত্র একটি এরর আছে যা বলছে হেলো ভোর্ল্ড ক্যানট বে রিসলভড টো a ভেরিয়েবল যার মানে কনসোলে কোনো ম্যাসেজ প্রদর্শিত করতে ম্যাসেজ ডবল উদ্ধৃতি চিহ্নের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে
উদ্ধৃতি ছাড়া জাভা হেলোভোর্ল্ড কে ভ্যারিয়েবলের নাম মনে করে
ম্যাসেজের আগে এবং পরে ডবল উদ্ধৃতি যোগ করা যাক সংরক্ষণ করতে Ctrl S টিপুন
আমরা দেখি যে লাল ক্রস চিহ্ন চলে গেছে এবং প্রোগ্রাম এরর মুক্ত
তাই প্রোগ্রাম রান করি এবং দেখি কি ঘটে
রান এএস তারপর জাভা অ্যাপ্লিকেশনস
আমরা দেখি যে ম্যাসেজ কনসোলে প্রিন্ট করা হয়েছে
এখন পরবর্তী এরর দেখি
এটি ফাইল নেম এবং ক্লাস নেমের অসমানতার কারণে ঘটে
এটি এক্লিপসে এ সাধারণত ঘটে না
এর কারণ হল একটি ফাইল তৈরী করতে আমরা নিউ ক্লাস উইজার্ড ব্যবহার করি এবং এক্লিপসে স্বয়ংক্রিয়ভাবে একটি ফাইল তৈরি করে
কিন্তু আমরা যদি এক্লিপসে এর বাইরে জাভা ফাইল তৈরী করি এবং প্রকল্পে যোগ করি সেখানে এররের সম্ভাবনা আছে
সুতরাং ক্লাস নেম পরিবর্তন করে এরর উদ্দীপিত করা যাক
যেহেতু জাভা কেস সংবেদনশীল এখন ক্লাস নেম এবং ফাইল নেম মেলে না
লক্ষ্য করুন যে বাম মার্জিনে লাল ক্রস চিহ্ন আছে
এবং এরর ম্যাসেজ দেখাচ্ছে থে পাবলিক টাইপ এররফ্রি মাস্ট বে ডিফাইন্ড আইএন আইটিএস আউন ফাইল
এছাড়াও এররফ্রি শব্দটি লাল রঙে আন্ডারলাইন করা আছে
জাভা বুদ্ধিশালী সংশোধন প্রস্তাবিত করে এবং এখানে 2 টি সংশোধন উপলব্ধ
প্রথমটি হল রিনেম কম্পাইলেশন ইউনিট টো errorfreeজাভা দ্বিতীয়টি হল রিনেম থে টাইপ টো এররফ্রি
আমরা যে সংশোধন দেখতে চাই তা হল দ্বিতীয়টি এবং আমরা দেখি যে যেই আপনি ফাইল নামান্তর করেন ক্লাস আবার এররফ্রি হয় এখানে এরর অনুপস্থিত
পরের এররটি প্রিন্ট স্টেটমেন্টে ভুল লেখার কারণে ঘটে
বড় হাতের S ছোট হাতের s দ্বারা প্রতিস্থাপিত করি
বিজ্ঞপ্তি যে সেখানে লাল ক্রস চিহ্ন রয়েছে
এবং এরর ম্যাসেজ দেখাচ্ছে সিস্টেম ক্যানট বে রিসলভড
এর মানে জাভা সিস্টেম নামে একটি ক্লাস বা অবজেক্ট বা একটি ভ্যারিয়েবল আশা করছে
কিন্তু কোডে সিস্টেম অবজেক্টের মত কিছুই নেই
সুতরাং সম্ভব সংশোধনগুলি দেখা যাক
এখানে 11 টি সংশোধনের মধ্যে আমরা যে সংশোধন খুঁজছি তা হল অষ্টম বিকল্পটি
চেঞ্জ টো সিস্টেম javaল্যাং আমরা দেখতে পারি যে যেই আমরা এটি বড় হাতের S এ বদলাই এরর অনুপস্থিত
এইভাবে আপনি জাভাতে এক্লিপসে ব্যবহার করে এরর চিহ্নিত করেন এবং তা সংশোধন করেন
আমরা এই টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
এই টিউটোরিয়ালে আমরা দেখেছি একটি জাভা প্রোগ্রাম লেখার সময় সাধারণ এরর্স কি এবং এক্লিপসে ব্যবহার করে কিভাবে তাদের চিহ্নিত এবং সংশোধন করে
এই টিউটোরিয়ালের নির্দেশিত কাজ হিসাবে নীচে দেওয়া কোডের এরর নির্ধারিত করে তা সংশোধন করুন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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য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
অংশগ্রহনের জন্য ধন্যবাদ